C এবং C এ অ্যারেস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যারেস কি
অ্যারেস এর ঘোষণা
অ্যারেস এর আরম্ভীকরণ
অ্যারেস এর কয়েকটি উদাহরণ
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান ও দেখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1104 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
অ্যারেস এর পরিচিতি দ্বারা আরম্ভ করি
অ্যারেস একই ডেটা টাইপের তথ্য বা এলিমেন্টের সংগ্রহ
অ্যারেস ইনডেক্স 0 থেকে শুরু হয়
প্রথম এলিমেন্ট ইনডেক্স 0 তে সংগ্রহিত হয়েছে
আরায় তিন ধরনের হয় সিঙ্গল ডাইমেনশনাল আরায়
ত্ব ডাইমেনশনাল আরায় এবং multi ডাইমেনশনাল আরায়
এই টিউটোরিয়ালে আমরা সিঙ্গল ডাইমেনশনাল আরায় নিয়ে আলোচনা করব
এখন সিঙ্গল ডাইমেনশনাল আরায় ঘোষিত করা দেখি
এর সিনট্যাক্স হল ডেটা টাইপ অ্যারের নাম এবং আকার
উদাহরণস্বরূপ এখানে আমরা ইন্টিজার অ্যারে স্টার ঘোষিত করেছি যাতে 5 টি এলিমেন্ট রয়েছে
অ্যারে ইনডেক্স স্টার 0 থেকে স্টার 4 পর্যন্ত হবে
আমরা অ্যারের ঘোষণা দেখেছি
এখন আমরা অ্যারের আরম্ভীকরণ দেখব
এর সিনট্যাক্স হল ডেটা টাইপ অ্যারের নাম এবং সাইজ এলিমেন্টস উদাহরণস্বরূপ এখানে আমরা আকার 3 এর সাথে ইন্টিজার অ্যারে স্টার ঘোষিত করেছি
অ্যারের এলিমেন্ট হল 12 এবং 3
এখানে অ্যারে ইনডেক্স স্টার 0 থেকে স্টার 2 পর্যন্ত হবে
এখন উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি
সুতরাং এটি খুলি
লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম arrayসি এই প্রোগ্রামে আমরা অ্যারেতে সংরক্ষিত এলিমেন্টের যোগফল গণনা করব
কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
এটি আমাদের মেন ফাংশন
এখন আকার 3 এর সাথে স্টার অ্যারে ঘোষিত এবং আরম্ভীকরণ করেছি
অ্যারের এলিমেন্ট হল 4 5 এবং 6
তারপর আমরা ইন্টিজার ভ্যারিয়েবল সুম ঘোষিত করেছি
এখানে আমরা অ্যারের এলিমেন্ট যোগ করে ফলাফল সুম এ সংরক্ষণ করি
লক্ষ্য করুন 4 ইনডেক্স 0 তে 5 ইনডেক্স 1 এ এবং 6 ইনডেক্স 2 তে সংরক্ষিত হবে
যোগফল প্রিন্ট করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস আরায় ডট c স্পেস হাইফেন o আরায় এবং Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লাশ আরায়
Enter টিপুন
আউটপুট হল থে সুম আইএস 15
এখন কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে লাইন সংখ্যা 4 এ কোঁকড়া বন্ধনী ভুলে গেছি
সেভ এ টিপি
দেখি কি হয়
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করি
একটি এরর দেখি ইনভালিড ইনিশিয়ালাইজার এবং এক্সপেক্টেড আইডেন্টিফায়ার ওর ব্র্যাকেট বেফোর নিউমেরিক কনস্ট্যান্ট
এর কারণ হল অ্যারে কোঁকড়া বন্ধনীর মধ্যে শুরু হওয়া আবশ্যক
প্রোগ্রামে ফিরে আসি
এরর স্থির করি
এখানে লাইন সংখ্যা 4 এ কোঁকড়া বন্ধনী লিখুন
এখন সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
এখন পূর্বের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
হ্যাঁ এটি কাজ করছে
এখন আমরা একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করব
প্রোগ্রামে ফিরে আসি
কিছু পরিবর্তন করব
প্রথমে আপনার কীবোর্ডে Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
এখন ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন এবং সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি
এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন
C এ অ্যারের ঘোষণা এবং আরম্ভীকরণ একই
তাই কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
এখন প্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুন
ফরমেট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন
এখন কমা মুছে ফেলুন এবং দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
ব্রেকেট মুছে ফেলুন
আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন এবং ডাবল উদ্ধৃতির মধ্যে ব্যাকস্ল্যাশ n লিখুন
এখন সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন g স্পেস আরায় ডট সিপিপি স্পেস হাইফেন o স্পেস আরায়1
এখানে আরায়1 রয়েছে কারণ আমরা arrayসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার আরায় প্রতিস্থাপিত করতে চাই না
এখন enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন ডট স্লাশ আরায়1 এবং enter টিপুন
আউটপুট হল থে সুম আইএস 15
আমরা দেখতে পারি যে এটি আমাদের C কোডের অনুরূপ
এখন আমরা আরেকটি সাধারণ এরর দেখব
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে লাইন সংখ্যা 7 এ আমি লিখব star1 star2 এবং star3 সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট মুছে ফেলি
আগের মত কম্পাইল করি
আগের মত এক্সিকিউট করি
আমরা একটি অপ্রত্যাশিত আউটপুট পাই
এর কারণ হল অ্যারে সূচক 0 থেকে শুরু হয়
প্রোগ্রামে ফিরে আসি
এখানে আমরা দেখতে পারি অ্যারে সূচক 1 থেকে শুরু হয়
তাই এটি একটি এরর দেয়
এরর স্থির করি
এখানে 0 1 এবং 2 লিখুন
সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
এখন পূর্বের মত কম্পাইল এবং এক্সিকিউট করুন
হ্যাঁ এটি কাজ করছে
স্লাইডে ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়াল আমরা শিখেছি অ্যারেস
সিঙ্গল ডাইমেনশনাল অ্যারেস এর ঘোষণা
সিঙ্গল ডাইমেনশনাল অ্যারেস এর আরম্ভীকরণ
উদাহরণস্বরূপ ইন্ট star34 5 6 অ্যারের এলিমেন্ট যোগ করতে উদাহরণস্বরূপ সুম আইএস ইকুয়াল টো স্টার 0 প্লাস স্টার 1 প্লাস স্টার 2 নির্দেশিত কাজ হিসাবে অ্যারেতে সংরক্ষিত এলিমেন্টের পার্থক্য নিরূপণ করতে একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ